এখানে দেখতে পাচ্ছি এবং একটি কেটলি -ও এখানে দেখতে পাচ্ছি।

সাজানো আছে সিলিং থেকে আলো জ্বলছে এবং আ কাচ লাগানো আছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রঙিন রঙিন কাগজ নকশা কাটা কাগজ ঝুলছে কিছু ফুল খুব সুন্দর ভাবে সাজানো আছে ।

একটি চেয়ার দেখতে বা বেঞ্চ দেখতে পারছি এবং দোকানের ভেতরে বেশ কিছু মাল সাজানো আছে সামনে একটি এই হ্যালো --

কিছু বাহারি গাছ দেখতে পাচ্ছি একটি বাহারি নারকোল গাছ দেখতে পাচ্ছি সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি এই এই এবং --

তে একটি এ পোস্টার দেখতে পাচ্ছি বেশ কিছু তার এদিক ওদিক গেছে কয়েকটি বিল্ডিং ও দেখতে পাচ্ছি বেশ কিছু --

এ এ গেরুয়া সাদা সবুজ রঙের সে এ সেগুলো একসঙ্গে করে তিনটে তিনটে করে রাখা আছে বিভিন্ন জায়গায় সাজানো আছে ।

আমরা এখানে একটি নার্সারি র ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ও সাইজ এর আ চারা গোলাপ চারা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম চারা আ ছোট-ছোট --

এবং চারিদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছি একটি বট গাছ বড়ো পুরাতন গাস দেখতে পাচ্ছি কিছু ছাউনি ঘরও আমরা দেখ--

তার নীল রঙের এলে বেলুন লাগা আছে দূরে বেশ কয়েকজন মানুষকে বসে থাকতেও আমরা দেখতে--

সেখানের মাতায় একটু টমেটো এবং বিভিন্ন রকম সবজি দিয়ে অ্যা ডেকোরেশন করা একটি সি অ্যা চিমটি একটি চামচ দেখতে পাচ্চি এবং একটি বাট--

বেশ কয়েকটি এ বিল্ডিং -ও দেখতেছি এবং চারিদিকে বড় বড় নারকেল গাছ বিভিন্ন গাছও আমরা দেখতে পা--

আমরা এখানে একটি বাইক -এর শোরুম দেখতে পাচ্ছি বেশ কয়েকটি নতুন বাইক এ সাজানো ও ও দাঁড় করানো আছে এবং দেওয়ালে একটি পোস্টার লাগানো আছে।

আমরা এখানে একটি মুদিখানার ছবি দেখতে পাচ্ছি যেখানে বস্তা বস্তা চাল সাজানো আছে এবং বিভিন্ন রকম প্রোডাক্ট আছে।

আমরা এখানে একটি গাড়ির শো-রুম দেখতে পাচ্ছি যেখানে একটি চার চাকার গাড়ি নীল রঙের গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাল সাদা--

মাঠ দেখতে পাচ্ছি পুরোটা সবুজ ঘাসে পরিপূর্ণ এবং ও স্কুল মাঠের মাঝখানে একটুখানি আঃ স্তো ও সৌধ করা আচে।

আমরা এখানে একটি দোতলা স্কুলের ছবি দেখতে পাচ্ছি পুরোটা লাল বর্ডার দেওয়া এবং হলুদ রঙের এবং --

ব্রা দেখতে পাচ্ছি এবং কিছু উ উ কাপড় সেখানে শুকনো করছে আমরা দেখতে পা --

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি যেখানে খুব সুন্দর করে প্লাই দিয়ে সাজানো ডিজাইন করা এবং সাদা রঙের বিভিন্ন আলো দেওয়া আছে এবং --

আমরা এখানে একটি রুম দেখতে পাচ্ছি যেখানে একটি লোক চেয়ারে বসে আছে এবং সামনে একটি লোক ও ও সোফা তে বসে আছে এবং ও লোক --

একটি এ এ কিছু পরীক্ষা নিরীক্ষা করছে অণুবীক্ষন যন্ত্রের সাহায্যে এ টেবিলের ওপর একটি এ এ --

আমরা কি এখানে একটি রুম দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রখমের গাড়ি এই ছবির একটি এ-এ এ পোস্টার দেওয়ালে টানানো আছে।

দেখতে পাচ্ছি একটি বাইক দাঁড়িয়ে আছে এবং ও বেশ কয়েকটি এ মহিলাকেও দেখতে পাচ্ছি।

এ-এ-এ ক্যান দেখতে পাচ্ছি একটি ক-কফি করার মেশিন -ও আমরা দেখতে পাচ্ছি দেওয়ালে কয়েকটি এ-এ-এ ছবিও ও-ও লাগানো আছে উ।

এ-এ ছড়িয়ে এ সাজানো আছে বেশ কিছু ও-ও-ও-ও কাঠ একটি জলের ট্যা অ্যা ড্রাম উল্টানো অবস্থায় আছে একটি কাটার মেশিনও -ও দোকানের বাইরে দেখতে পাচ্ছি।

আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার দেওয়ালে বেশ কিছু উ উ উ পিকচার টাঙানো একটি মহিলা পিকচার যার মুখটা ও ও ও --

আমরা এখানে একটি ফুলের দোকান দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন কালার -এর ফুলে সাজানো আছে কোথাও হলুদ কোথাও সাদা কো--